পাঁচটা বাস আমরা দেখতে পাচ্ছি এবং সামনে একটা লোক দাঁড়িয়ে আছে অরেঞ্জ কালার -এর ড্রেস পরে জিন্স -এর প্যান্ট অ-আর কালো সুস আর এটা একটা বাস স্ট্যান্ড এখান থেকে স নর্থ বেঙ্গল -এর বিভিন্ন বাস যায়।

এটা একটা স্কুল -এর অ্যানুয়াল স্পোর্টস ডে । যেখানে সমস্ত বাচ্চারা পার্টিসিপেট করেছে ।

এটি স্কুল -এ বা কলেজ -এর একটি ওয়াক শপ । যেখানে ওয়াক শপ বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাওয়া যাচ্ছে। এখানে টেবিল -ও রাখা আছে টেবিল চেয়ার রা--

রুমটাই দরজাটা খোলা। আর একজন মহিলাকে দেখতে পাচ্ছি যার মাথা একটি হোয়াইট বোর্ডও আছে।

এবং এই পারে কিছু শাড়ির মডেল | তাঁরা শাড়ি পড়ে সে একটি বিজ্ঞাপনও দেওয়া আছে | এবং সামনে ডেস্ক ও আছে।